এখানে একটি বড় বিল্ডিং । বিল্ডিংটি সাদা নীল কালার করা রয়েছে। বিল্ডিংটির সামনে বড় একটি মাঠ--

এখানে অনেকগুলি গাছপালা এবং একটি বিল্ডিং | বিল্ডিংটির সামনে ফাঁকা মাঠ।

এখানে বড় একটি ফাপাকা রাস্তা পাকা রাস্তার পাশে উম জল রয়েছে--

এবং গাড়িটির পিছনে একটি লোক আছে লোকটি লাল কালার ফুল জামা পড়ে রয়েছে এবং অনেক গাছ ইলেকট্রিক পোল পোস্টার রয়েছে ।

এখানে অনেক লোকজন একটি পুজার বাড়িতে রয়েছে এবং উম-উম-উম এটি ফুল দিয়া সাজানো রয়েছে |ওপরে একটি ফ্যান দেওয়া আছে এবং রুমে একটি জানলা রয়েছে ।

এখানে একটি উম ফুল দিয়ে সাজানো বড়ো একটি গেট এবং গেটের ওপাশে উম গাছপালা এবং কিছু লাইট দেওয়া রয়েছে।